আর এইখানে বিভিন্ন ধরনের আরো জিনিস আছে।

এরপরে এইখানে দুই ধা বড় বড় গাছ দেখতে পারছি এরপর ছোট ছোট গাছ ও রয়েছে।

এইটা এইটার সামনে আসে বইবার সি সিট আসে।

এখানে এটা একটা আমরা পুসকুনি দেখতে পারতাসি।

এ মেয়েটাকে টেবিলের উপরে রয়েছে।

এরফরে আশেপাশে একটু পাহাড়ের মধ্যেও দেখা যাইতেসে।

পেইজটা খুব সুন্দর লাগতাসে রেসন্টুরেইনে ।